এটা একটা মল এখানে অনেকগুলো উম সব জিনিসপত্র রয়েছে। জিনিসপত্র রয়েছে অনেক ধরনের জিনিস রয়েছে।

উম মল - টাতে অনেকগুলি লাইট আলো জ্বালানো আছে।

ছবিটিতে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -এর পাশে একটি লাইন -এর পোল দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের বেলকনিতে অনেক জামা কাপড় দেখা যাচ্ছে। বিল্ডিংয়ের সামনে একটি বড়ো পোস্টার দেখা যাচ্ছে। একটি নিচের ছোট পোস্টারও দেখা যাচ্ছে। বিল্ডিংয়ের গেট টি খোলা রয়েছে।

ওপরে লেখা রয়েছে বড় করে পোস্টাতে পোস্টারে বি.ও.আই. এ.টি.এম. সামনেই সিড়ি করা রয়েছে।